এটি একটি বড়ো গ্রাউন্ড এবং দেখা যাচ্ছে আ বড়ো বড়ো গাড়িগুলো পার্ক করা আছে।

আমরা এখন ফোয়ারা দেখতে পাই বেসিকালি কোথাও আমরা যদি ঘুরতে যাই আর পার্ক টাইপ এর বা কোন জায়গা যেখানে আমরা পিকনিক স্পট - এ যাই । তো এখানে এটাও একটা স্পট এর মতো যেখানে খুব সুন্দর একটা ফোয়ারা চলছে এবং এভেনিং টাইম ।

লাইটিং দ্বারা কানেক্ট হয় এবং খুব সুন্দর লাগ--

এখেনে একটা ফাউন্ডেশন আ যেখানে টেকনিক্যাল সায়েন্স আ ইন্সিটিউট -ও আছে এবং এর ভিতরে অনেক-জন আ যারা পড়তে চায় বা ইঞ্জিনেয়ারিং -এর ইন্টারেস্ট থাকে এখানে এডমিশন --

এব-ও-ং এখানে লাড্ডু আছে যেখানে কনস্ট্রাকশন এর কাজ চলছে ই কারখানায়।

এটিও হচ্ছে একটি স্টেডিয়াম যেখানে নিউ টাউন -এর ফো চার নাম্বার গেট ।

এটি একটি রাস্তার কাছে আ ব্রিজ আছে যেখানে গাড়ি চলাচল করার জন্য বাড়ানো হচ্ছে ।

এবং এটি এখনো মেন্টেনেন্স -এর কাজের জন্যও প্রস্তুত হচ্ছে যেটা পুরোপুরি এখনো কমপ্লিট হয়ন--

এখানে একটি কারখানা এবং কারখানার ভিতরে দেখা যাচ্ছে অনেক রকম স্ক্রু ড্রাইভার অনেকরকম স্ক্রু । যেগুলো বাজারে আমাদের অনেক লাগে। যেমন কলের নাট থেকে শুরু করে --

থার্ড ডোস -ও বেরিয়ে গিয়েছে। প্রতিটা মানুষের আ ভ্যাকসিনেশন নেওয়াটা খুবই দরকার।